উপরে কয়েকটি জিনিস ঝুলানো আসে।

ছবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি খোলা জায়গা।

এখানে কয়েকজন মানুষও দেখা যাচ্ছে পাশের দেওয়ালে পোস্টার লাগানো আসে।

এখানে অনেকজন মানুষ চেয়ারে বসে আসেন ।

সামোনে বক্সের মইধ্যে অনেকগুলু জিনিস রাখা আসে।

একটি কারেন্টের খুঁটিও দেখতে পাচ্ছি।

চারপাশে সোট বড় গাসপালা রয়েসে।

এই ছবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি বিল্ডিং -এর ভিতর।

কয়েকজন মানুষের হাতে ব্যাগও দেখা যাচ্ছে।

সামোনে একটি দেওয়ালও দেখতে পাচ্ছি আকাশে মেঘও দেখতে পাচ্ছি।

দেওয়ালে কয়েকগুলা জিনিস ঝুলানো আসে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে এটি একটি ক্লাসরুমের ভিতর।

এখানে কয়েকজন মানুষও দেখা যাচ্ছে।

একটি পোস্টারও দেখতে পাচ্চি মইদ্যে একটি গাসও রয়েসে ।

দুপাশে দুইটি বাইকও রাখা আসে ।

ভিতরে গ্লাসের মইধ্যে অনেকগুলা মিষ্টি রাখা আসে।